এই ছবিটাতে প্রথমেই দেখতে পাচ্ছি এখানে একটি বাড়ি রয়েছে এবং পেছনের আকাশটি একদম কালো হয়ে রয়েছে ।

এবং এটিতে ওঠার জন্য পাশে সিঁড়িও রয়েছে এবং নিচে রয়েছে অনেকটা জায়গায় পড়ে থাকা বালি |

এই ছবিটাতে আমি দেখতে পাচ্ছি এখানে ছজন বসে রয়েছে মাথায় পাগড়ি পরা।

দেখে তো মনে হচ্ছে এখান থেকে লোকেরা গাড়ি ভাড়া নেয়। কিন্তু আমি ঠিক বলতে পাচ্ছি না।